এই দৃশ্যটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি বড়ো--

দৃশ্যটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ফাঁকা বড় রাস্তা রয়েছে এবং রাস্তার মাঝখানে একটি অ্যাম্বুলেন্স দেখা যা--

একটি স্কুটি দেখতে পাওয়া যাচ্ছে অনেকগুলি বাইক ও সাইকেল দেখতে পাওয়া যাচ্ছে পাশে দেখা যাচ্ছে কয়েকটি গাছ ছোট ছোট এবং দূরেও দেখা যাচ্ছে অনেকগুলি বড় বড় গা--

ছে । এছাড়া পাশে একটি কল দেখা যাচ্ছে এবং মাঠে একটি গরু দেখতে পাওয়া যাচ্ছে এবং একটি সাইকেল -এ একটি ছেলেকে দেখতে পাওয়া যাচ্ছে ও কিছু ঘরবাড়ি দেখতে পাওয়া যা--